একটি দৃশ্য ফুটে উঠেছে এখানে । এখানে দেখতে পাওয়া যে দুইজন লোক চাপা পড়ে গিয়েছে এখানে । এবং একজন ওপর থেকে বাঁচানোর চেষ্টা করছেন | খুব সুন্দরভাবে দৃশ্যটি ফুটে উঠেছে।

একটি পরিবেশে অনেক গড়ে উঠেছে | এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি স্টার চিহ্নের ভিতরে একজন মেয়ের মূর্তি | এবং তার আগে দিকে একজন ছেলে দাঁড়িয়ে আছেন ছবি তুলছেন।